একটা বাইক কালো আর লাল কালার -এর। আর হচ্ছে এম অনেক একটা ব্যাংক - এর এ টি এম.. ও দেখা যাচ্ছে।

ট্রেন উম লাইন -এর সামনে একটা বউ দাঁড়িয়ে আছে এ পড়ে এদিকে অনেক--